গাড়িটির কালার হল সিলভার কালার ।

আমরা দেখতে পাচ্ছি গাড়ির পিছন দিকের ওয়ালের কালারটি হল হোয়াইট এবং অরেঞ্জ ।

আমরা দেখতে পাচ্ছি ঘরটির কালার হল হোয়াইট ব্ল্যাক এবং গ্ৰিন

আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো শোকেজ শোকেজ এবং পালঙের কাঠামো রাখা আছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লোক আছে।

আমরা দেখতে পাচ্ছি দুকানের উপরদিকে তিনটি তিরপল টাঙ্গানো আছে।

আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংয়ের উপরে একটা সাইনবোর্ড টাঙানো আছে।

টেবিলের উপরে একটি স্ক্যানার রাখা আছে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরের কালার হল হোয়াইট কালার ।

আমরা দেখতে পাচ্ছি এটি হল একটি শপিং মলের বাইরের ছবি।

আমরা দেখতে পারছি এখানে একটি চেয়ার আছে চেয়ারটি কালার হল অরেঞ্জ কালার ।

ফুলের মালাটো অনেক মোটো আমরা দেখতে পাচ্ছি মালার ফুলের কালার গুলো হলো রেড ।

আর দেখতে পাচ্ছি এটা হল একটি কর্পোরেট অফিসের ভিতরের ছবি।

আমরা দেখতে পাচ্ছি এখানে সিলিংটির কালার হল হোয়াইট কালার ।

আমরা দেখতে পাচ্ছি নদীর ওই পাশে অনেকগুলো ঘরবাড়ি ইত্যাদি আছে।

আমরা দেখতে পাচ্ছি এটি হলো একটি ইয়োগা সেন্টারের ভিতরের রুম ।

আমরা দেকতে পাচ্চি রুম -টির দেওয়ালে একটি সুন্দর পেইন্টিং আচে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘর আ--

আমরা দেখতে পাচ্ছি এটা হল একটি ফার্মেসি -এর ভিতরের ছবি।

যার মাঝখান থেকে একটি রোড গেছে।

একটি হল ক্লিনিক এবং অন্যটি অন্যটি হলো অসুধালয় আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সাইনবোর্ড দেখা--

এই বিল্ডিংটি হলো একটি দূরদর্শন কেন্দ্র।

আমরা দেখতে পাচ্ছি এটি হল একটি কাঠের বাস্কো।

আমরা দেখতে পাচ্ছি জায়গাটিতে অনেক আলোকসজ্জা করা আছে।

আমোরা দেখতে পাচ্ছি ভগবান শ্রী রাম এবং মা লক্ষ্মীর ফটো আচ--

আমোরা দেখতে পারছি তাদের পরনের শাড়িগুলোর কালার হল সাদা।

আমোরা দেখতে পাচ্ছি এখানে চারটি চেয়ার দুইটি কম্পিউটার এবং একটি প্রিন্টিং মেশিন রাখা আছে।

আমরা দেখতে পাচ্ছি এটি হলো একটি চোখের ডাক্তারের ল্যাবোটারি রুম।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চেয়ার রাখা আছে চেয়ারের কালার হল ব্লু কালার ।

আমরা এই ফটোটি দেখে বুঝতে পারছি এখানে সূর্য অস্ত হচ্ছে।

সাইনবোর্ডটির কালার হলো সাদা।

আমরা দেখতে পাচ্ছি টাইলসের পিছনে একটি ওয়ালও আছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্ট্যান্ড ফ্যান রাখা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফ্যানের বাস্ক --

আমরা দেখতে পাচ্ছি এখানে কাশির ফাইল ভিটামিন ফাইল ইত্যাদি অনেকগুলো জিনিস রাখা আছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি টুকটুক একটি অটো দুটি ট্রাক আছে।

এবং আমরা দেখসি বাচ্চাগুলো বসে খাচ্ছেন বিল্ডিংটির কালার হলো হলুদ।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মিউজিক সিস্টেম আছে একটি গিটার আছে দুইটি টেবুল চারটি চেয়ার রাখা আছে।

আমরা দেখতে পাচ্ছি ওয়েটিংরুমের সামনে দুজন লোক দাঁড়িয়ে কথা বলছেন।